দরজার সামনে একটি পর্দা দেওয়া রয়েসে।

একটি এ_সি কুলার লাগানো রয়েসে কয়েকটি গ্লাস লাগানো রয়েসে নীচে টাইলস লাগানো রয়েসে।

এইসবের মইধ্যে একটি দুকান দেখা যাচ্ছে দোকানের বিতরে একটি ফ্রিজ রয়েসে নীচে একটি কাটুন রাখা রয়েসে।

একটি জলের বোতল রয়েসে একটি স্টিংয়ের বোতল দেখা যাচ্ছে।

কয়েকটি ক্রিমের ডিবা দেখা যাচ্ছে।

এখানে অনেক সোটো বড় গাসপালা রয়েসে একটি খালি জায়গা রয়েছে সামনে একটি বড় গর দেখা যাচ্ছে অনেকগুলো কচি কচি গাস রয়েসে।

ঘরের জানলার ভিতরে একটি পর্দা রয়েছে।

দোকানের ভিতরে লাইট জ্বালানো রয়েসে ।

একটি আলু দেখা যাচ্চে।

ব্যাঙ্কের আশেপাশে অনেকগুলা দুকান রয়েসে।

সেখানে সোট্ট সোট্ট কয়েকটি টেবিল রয়েসে টেবিলের উপরে সাদা কাপড় দেওয়া রয়েসে ঘরের ভিতরে অনেকগুলা লাইট জ্বালানো রয়েসে ঘরের জানলা খোলা রয়েসে জানলার মধ্যে অনেক পর্দা দেওয়া রয়েসে এখানে অনেকগুলা ওয়ালের মইধ্যে ফুল লাগানো রয়েসে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানের মইধ্যে--

এই সবির মইদ্যে একটি বড় বিদ্যালয় দিশ্য দেখা যাচ্ছে এই বিদ্যালয় বারান্দার মইদ্যে অনেকজন সাতরোসাতি দাড়িয়ে রয়েছেন সেখানে শিক্ষিকা শিক্ষক দাড়িয়ে রয়েছেন।

বাঁশের বেড়া দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একজন লোক একটি গরের সাথে কয়েকটি সোলার দেখা যাচ্ছে।

এই সবির মইদ্যে দেখা যাচ্ছে একটি হল খোলা মাটের মইদ্যে অনেকজন পুরুষ ও মহিলা রয়েসেন সামনে কয়েকটি ফুল রয়েসে একটি বড় একটি সাইনবোর্ড রয়েসে।

গরুটির রং হল কালো গোলুর দরায় গলির দড়ি লাগানো রয়েছে।

এই ছবির মইধ্যে একটি বড় বিল্ডিং ঘর দেখা যাচ্ছে।

এই সবির মইধ্যে একটি বড়ো খেলার মাঠ দেখা যাচ্ছে সেখানে খেলোয়াড়গণ--

মাঠের মধ্যে একটি বড় গাস দেখা যাচ্ছে মাঠের চারিপাশে জালি দিয়ে বেড়া দেওয়া রয়েসে।

সামনে একটি বড় গর দেখা যাচ্ছে মাঠের মধ্যে কিছু কিছু গাস রয়েছে সামনে বড় নীলা আসমান দেখা যাচ্ছে।

এর মইদ্যে রড দিয়ে লাগানো রয়েছে।

অনেকগুলা লাক্স সাবুন দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের বারান্দার কিছু অংশ রয়েছে একটি ঘরের উঠান রয়েছে।

এখানের মইধ্যে অনেকগুলা ফুল দেখা যাচ্ছে একটি বড় ড্রাম রয়েছে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি একটি দোকান রয়েসে ।

এখানে একজন লোক বসা রয়েসেন একটি চেয়ার রয়েসে।

সামনে আরও কয়েকটি চেয়ার রাখা রয়েছে।

ইসে অনেকগুলা প্যাকেট লাগানু রয়েসে কয়টি ফেবিকুইকে ডিব্বা দেখা যাচ্চে।

এই সবির মইদ্যে একটি বড় বিল্ডিং গর দেখা যাচ্চে।

একটি বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে।

টি কালির বুতল দেকা যাচ্চে।